মাটির রাস্তাও দেখা যাচ্ছে যেখানে দুজন মহিলা মাথায় ঝুড়ি করে কিছু জিনিস নিয়ে যা-- একটা সাইকেলে লোকও দেখতে পাওয়া যা--

এই ছবিটিতে আমরা একটি- সাদা রঙের ফল দেখতে পাই।

হলে একটি বোর্ডে একটি নার্স -এর ছবি দেওয়া আছে এবং বোর্ডে লেখা আছে ডিপার্টমেন্ট অফ অ্যানাটমি ঝারগ্রাম গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ । এটি কলেজের একটি হল ঘর ।

এই ছবিটিতে আমরা একটি দোকান দেখতে দোকানটি ছাউনি খড় দিয়ে করা।

দোকানের সামনে একটি হডিং -এ সৈনিক সাইকেল মাঠ লেখা আছে। সামনে একটি টোটোতে একটি লোক দাঁড়িয়ে আছে। ওপরে ব্যালকনিতে একটি মহিলা দাঁড়িয়ে দেখছে ।